basic ফাংশনের tutorial আপনাদের স্বাগত এই বিষয়ে দুটি tutorial মধ্যে এটি একটি
in tutorial আমি আপনাকে অবগত করাব যে কিভাবে আপনার ফাংশন in গঠন প্রণালী বানাবেন এবং কিভাবে in বা একাধিক মান input করবেন
অন্যান্য tutorial ফেরত পাওয়া মান অর্থাত রিটার্নিং ভাল্য়ুস এর উপর হবে
তাই এই দিয়ে শুরু করি আমি এখানে php tags বানাচ্ছি আমি গঠন প্রণালীর সাথে শুরু করব so একটি ফাংশন
এবং তারপর ফাংশনের name যা হল myname
এখানে বড় অক্ষর ব্যবহার করা সম্ভবত সহজ এটিই কারণ যে upper কাছে ছোট অক্ষর আছে তারপর বড় অক্ষরে গিয়ে ছোট অক্ষরে আসুন অবশেষে নতুন শব্দ বড় অক্ষর দিয়ে শুরু have
এটা পড়তে অনেক সহজ হয় কিন্তু আমি সর্বদা ছোট অক্ষর পছন্দ করি
তারপর আপনি দুটি কোষ্টক পেতে যাচ্ছেন এখন এর মধ্যে কিছু নেই আমি এখানে কোনো input নিচ্ছি না এবং ভিতরে আমার code লিখবো তাই আমি alex লিখবো
যদি আমরা এটিকে এখন রান করি আমরা দেখবো যে কিছু হয়নি
ওইজন্যে আমরা আমাদের ফাংশন বর্ণন করেছি কিন্তু আমরা এখনও এটিকে আনিনি
এখন ফাংশনকে আনার জন্যে আমাদের শুধু ফাংশনের name দুটি বন্ধনী এবং বিভাজক রেখা লিখতে হবে
যদি আমরা এর মাধ্যমে মান রাখছি যা সংসাধিত করা দরকার আমরা তাদের এখানে রাখবো
কিন্তু এখনকার জন্য এর চিন্তার কারণ নেই আমরা শুধু ফাংশনকে আনছি যা এই code ব্লককে কার্যান্বিত করবে
তাই refresh করি এবং আপনি এই পেলেন alex echoed হয়েছে
এখন ধরুন যদি আমি একাধিক রেখার code যোগ করতে চাই আমি এখানে that ইচ্ছে code রাখতে পারি এই ব্লকটি এখানে এইজন্যে আছে অধিক নতুন রেখাকে সমাযোজিত করার জন্য চলুন that যাচাই করি
আমরা দেখতে পারি যে এটি কাজ করেছে আরেকটা জিনিস বলতে পারি যে এটিকে নিজে থেকে আনার দরকার নেই এটিকে বলা যেতে পারে উদাহরস্বরূপ my name is my name
ঠিকআছে আমাদের বলা উচিত যে my name is এবং তারপর ফাংশনকে আলাদাভাবে echo করুন
কারণ the একটি মান নয় সম্ভবত এই জন্যে the ঠিক মত কাজ করেনি the একটি ফাংশন তাই the আগের থেকেই alex echo করতে যাচ্ছে
তাই নতুন রেখা নির্বাচনের জন্য এটি সমান হবে echo বলে my name is echo alex ঠিক আছে
my যদি এটা এখানে রাখি এটি কাজ করবে so উদাহরণস্বরূপ আপনার কাছে আক্ষরিকভাবে শুধু my name is my name output have ঠিক আছে
সুতরাং একে এখানে নীচে ফেরত আনি এটি refresh করি এবং আপনি my name is alex পেয়েছেন
শুধু আপনাকে স্পষ্ট করার জন্য যে আমি নিশ্চিত যদি আমি একে code দিয়ে বদলাই যা নিষ্পাদন করা হচ্ছে এটি এরকম দেখাবে
তাই আমরা এটি করব so ঠিক আছে
সুতরাং এটা শুধু এটি স্পষ্ট করার জন্য ছিল এই আমরা we তথ্যতে আসি যে আপনি একটি ফাংশনকে তার বলার আগেই আনতে পারবেন এটি এইজন্যে কারণ php এইভাবেই কাজ করে তাই যদি আমি বলি যে এটি refresh করুন আপনি এটি আশা করবেন কারণ ফাংশন বর্ণন করার আগেই আনা হচ্ছে এটিই কারণ যে এটি একে উপর থেকে নীচে মান্যতা দেবে
যদিও এটি এইভাবে কাজ করে না যদি আপনি ভাবেন যে এটি শ্রেষ্ট তাহলে একে পৃষ্ঠার নীচেও দিতে পারেন আমি বর্ণন সর্বদা উপরে দেওয়া পছন্দ করি যাতে আবার শুরু করতে পারি বা ওপরে ফেরত যেতে পারি of দেখতে পারি যে আমি কোথায় আছি
কিন্তু এটি এই ব্যাপারে এখন এতে একটি মান রাখি আমি কি করবো যে আমি বলবো your name is name এটি সামনে দেখাবে your name is এবং তারপর ভ্যারিয়েবল name আমি ফাংশনের name yourname দেবো
এখন ভ্যারিয়েবল কোথা থেকে আসবে আমি চাই যে ব্যবহারকারী একে input দিতে সক্ষম হোক আমি বলতে চাইছি যে আমি input বিষয়ে কথা বলছি now কিন্তু আমি যদি এখানে name রাখি এবং তারপর বলি your name alex
এটি এইভাবে calls করে yourname ফাংশনকে আনে এই ভ্যারিয়েবলকে নেয় এই ভ্যারিয়েবলকে name এ রাখে এবং তারপর echo দিয়ে ভ্যারিয়েবলকে পড়ে এটি calls আমি বলতে চাইছি
তাই আমরা মূলত বলছি যে your name alex এগোনোর জন্য আমার এর জন্য একটি মান চাই বিশেষ করে একটি string মান তাই এখানে যান এবং দেখুন যদি কিছু input রূপে লেখা হয়ে থাকে আপনি দেখবেন যে এটি করা হয়েছে এটি alex তাই এখন আমাদের my name is alex পাওয়া উচিত
আমরা করে নিয়েছি আমরা একে billy তে বদলাতে there এইভাবে আপনি দেখলেন যে এটি কিভাবে কাজ করে
ঠিক age আমি এখন কি করতে চাই যে হতে পারে আমি আমার ফাংশনে এই যোগ করতে চাই যে আপনি এত বছর বয়সী তাই আমি বলতে পারি যে you are age years old
আমাদের বলতে হবে name এবং age মূলত আমরা কি করবো যে একটি অন্য ভ্যারিয়েবল যোগ করবো
আমরা এখানে comma দ্বারা বিভাজিত একটি অতিরিক্ত জিনিস যোগ করছি এখানে comma দ্বারা ভ্যারিয়েবল আলাদা করার দরকার আছে তাই এটি আবার এই ভ্যারিয়েবলকে নেয় okay এখানে রাখছি এবং এখানে ইকো করছি এই ভ্যারিয়েবলকে নেই okay নিয়ে adding এবং এখানে এটি ইকো করি
মূলত এটি আপনার ভ্যারিয়েবলের গঠন এটি কতগুলি ভ্যারিয়েবল নেয় এবং এইভাবে আপনি আপনার ফাংশনকে code করেন
তাই এটি যাচাই করি এখানে আপনার একটি রিক্ত স্থানের দরকার আমি okay আবার alex ১৯ a বদলাতে পারি এবং refresh করি আপনি পেয়ে গেছেন
তাই ফাংশনস সময় বাচানোর জন্য লেখা হয় এটি code বড় ব্লককে নেয় এটি একটি input নিতে পারে এটি একে এইভাবে সংসাধিত করে যে অন্যভাবে অনেক বেশি সময় নেয় save
এর সাথেই আমাদের tutorial শেষ হয় অগ্রিম ফাংশন যেমন রিটার্নিং ভ্যাল্যুস এর জন্য ফাংশনের উপর অন্য tutorial দেখুন
আমি কৌশিক দত্ত tutorials অনুবাদ করেছি দেখার জন্য ধন্যবাদ